যার কারণে ইয়া মাটির যে উষ্ণতাটা normal উষ্ণতার থেকে সেই উষ্ণতটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে এই plastic. হম হম হম, এই plastic টা use immediate বন্ধ করা উচিত. অনেকবার দেখছি যে আমাদের central govtment আমাদের india র central govtment তো অনেকসময় দেখি হ্যাঁ notification দিচ্ছে বন্ধ করার জন্যে, কিন্তু ground level এ সেরকমের কাজ কিন্তু হচ্ছে না যারা plastick এর প্রস্তুতকারক. তারা কিন্তু ম যেরকম আগে তৈরী করতো এখনও সেরকমই তৈরী করে যাচ্ছে. দুই চারদিন হয়তো effect থাকছে. ঠিকআছে সুজয় অনেক্ষণ কথা হলো. আবার পরে কথা হবে. আচ্ছা ঠিক আছে. bye তাহলে. হম bye

হ্যাঁ hello আপনি কোথায় থাকেন নমস্কার

আচ্ছা আপনি কী গাছের ইয়ে করেন

আচ্ছা আচ্ছা গাছ দিয়ে কতদিন ধরে কাজ গাছের কাজটা করছেন

আমিতো গাছের কোনো professional না আমি ঘরেই গাছের পরিচর্যা করি

আর এ কাজটা প্রায় আমি দু তিন বছর ধরে করছি

না এতে উপকারিতাই আছে গাছতো আমাদের প্রাকৃতিক বন্ধু তো গাছ পরিচর্যায় তো উপকারিতা থাকবেই আচ্ছা আচ্ছা একে পরিচর্যা করেন কী ভাবে কখন করেন

অম বেশিরভাগ সময় সকালের দিকে মানে সূর্য আম একদম আটটার সকাল আটটার আগেই এই গাছের পরিচর্যা করা হয় জল দেওয়া হয়

বিকেল বেলা গাছে জল দেওয়া হয় সার দেওয়া হয় বিভিন্ন প্রকারের গোবর সার ইত্যাদি ইত্যাদি

হ্যাঁ খুব কম তবে আমাদের বারাসাতে অনেক ছোটো বড়ো nursery আছে ওখান থেকেই আনা হয় মেলা থেকে যখন ঐ রথের মেলা বা অন্যকোন হলে তখন

আপনার কী বাড়িতেই লাগিয়েছেন না ছাদে লাগিয়েছেন

আচ্ছা আচ্ছা তাআ এতে মানে আপনার কোনো সময়ের ঘাটতি হচ্ছেনা না যেহেতু আমি গাছ নিয়ে পরিচর্যা ভালোবাসি তো এটা আমার মনে হয়না কোনো সময়ের অপচয় অপচয় হচ্ছে বলে

সব সময়ে গাছের পরিচর্যা করি Freelancing করে সময়ের কোনো অভাব হয়না তো

আচ্ছা আচ্ছা আপনি এই গাছগুলো যে পরিচর্যা করছেন যদি কোনো গাছ মারা যায় তার পরিপ্রেক্ষিতে কী করেন পরিপ্রেক্ষিতে অন্য নতুন গাছ এনে লাগানো হয় এবং সেই গাছটা কেন মা মারা গেল বা কিসের জন্য অসুবিধা হলো সেটা পরিক্ষা করে দেখা হয়

আচ্ছা দিনে ক মানে মাসে কতবার ইয়ে দেন সার দেন

মাসে ঐ ধরুন গাছের খাবার দুবার কি খুব বেশি হলে তিনবার

তিনবার দেন আচ্ছা এবার এই যেগুলো হয় ধরুন আপনার ফল বা পেঁপে গাছ এগুলো কী business করেন নাকিনা নিজেরাই

কতটা পেঁপে বা ডাব এগুলো হয়

ঐ গাছে ধরুন সার অনুযায়ী seasonal অনুযায়ী যখন শীতকালে পেঁপে একটু বেশি হলো বা ডাব বেশি হলো আবার যখন offseason থাকে তখন কম

এগুলো কী পরি মানে আপনার বা পাশাপাশি কাউকে এগুলো পরিবেশন করেন না নিজেই

তাদের মন্তব্য কী থাকে আপনি যে দেন তারা খেয়ে বা অত্যন্ত খুশি

এইযে গাছগুলো আনতে যান কী van -এ যান না হেঁটে যান নাকি

van -এ যাই যেরকম দূরত্ব পড়ে ধরুন এখন যদি বড়ো গাছ আনতে হয় তাহলে নিশ্চয়ই transport এর দরকার হয় এখন যদি ছোটো কোনো ফুলগাছ আনতে হয় তো সেটা হেঁটেই আনা যায় আচ্ছা এইগুলো কী tub কী মাটির tub ব্যবহার করেন না বর্তমানে যে plastic

আচ্ছা হুম অনেকগুলো tub আছে তাইতো আপনার

তাতা মানুমানিক কতগুলো হবে

কুড়ি পঁচিশটা হবে তালে আপনি এটা করে খুব সানন্দে আছেন তাইতো

হ্যাঁ ভবিষ্যতে আরেকটু বড়ো বাগান যেখানে ফুল থাকবে বা ফল থাকবে ছোটো ছোটো এরকম পরিকল্পনা আছে

এই বন্ধুরা কী তার পরিপ্রেক্ষিতে গাছ ফাছ বৃক্ষরোপণ করছে

বৃক্ষরোপণ করেতো প্রকৃতির একটা ভারসাম্য বজায়

আপনার এদিক দিয়ে আপনি খুব সচেষ্ট আছেন

ভবিষ্যতে কী আরও অন্য কোনো মানে হুম বৃক্ষরোপণ ছাড়া ফুলগাছের কোনো কিছু করার চেষ্টায় আছেন হ্যাঁ যথারীতি ফুলগাছ নিয়ে তো করছি যাতে আরও সেই ফুলগাছটাকে expand করা যায় বাগানটাকে expand করা যায় সেটা নিয়েও ভাবনাচিন্তা

তা আপনার তো মানে তারমানে এদিক দিয়ে আপনি অন্যদিকে দিয়ে একটা করার ইচ্ছা

এই সারগুলো কী মা ইয়ের থেকে আনেন

খোল দেওয়া হয় তারপরে এই বাড়িতে যতো সব্জি আছে সেই সব্জি কাটা হলে যে excess সব্জির ইয়েগুলো থাকে খোসা বা যেগুলো সেগুলোকে পঁচিয়ে সার করা হয়

আচ্ছা তা আপনি তারমানে এদিক দিয়ে উ উপকৃত হয়েছেন

যেয়েও খুব সন্তুষ্টি আছে

তা ভবিষ্যতে আপনার সাথে আবার যোগাযোগ করবো

আপনি ধন্যবাদ আপনাকে জানাই

হম hello হ্যাঁ বলো কী করছো? এইতো বসে আছি, তুমি কী করছ? এইতো গো, আমিও বসে আছি, নিয়ে খাওয়া দাওয়া হলো?

হ্যাঁ গো বেশ ভালো আছে, তোমার বাড়ির? উম হম মোটামুটি সব ঠিক আছে. আঁ নিয়ে তোমার ওই কাজ হলো আধার card এর যে সংশোধন বললে, ওইগুলো হলো? হ্যাঁ আমাদের এখানে camp বসেছিল, ঠিক আছে তো camp এ গিয়ে করলাম, বেশ অ্যাঁ হলো আরকি. ও নিয়ে টাকা পয়সা কিছু লাগলো না লাগেনি? না না টাকা পয়সা লেগেছে, টাকা পয়সা ছাড়া কি আর করে দেবে? টাকা পয়সা লেগেছে, তো অল্পস্বল্প লেগেছে, মোটামুটি হম হয়ে গেছে আরকি সব ঠিকঠাক করে দিয়েছে. না মানে আ সরকারি বলছো তো, তাই আর কি জিজ্ঞেস করছি যে টাকা পয়সাটা লাগলো, এমনি public হলে তো free তে করে দেবে না.

উম হম বে এখন তো হম শুনতে পারছি যে public এ অ্যাঁ অনেকে অনেক টাকাই নিচ্ছে দেড়শো টাকা, দু’শো টাকা, আড়াইশো টাকা, যার কাছে যেরকম পাচ্ছে সেরকমভাবে নিচ্ছে. তো এখানে তো আঁ আমাকে পঞ্চাশ টাকায় করে দিলো এখানে আর অসুবিধা হলো না, তো ভাবলাম আর তাহলে আর কোথায় আর বাইরে যাব, এখানেই করেনি. সেটাই সেটাই, না ভালো হয়েছে, এমনিতে ধরো তোমার কি বলে, তো ওখান থেকে যদি তোমার আমাদের এই দিকে আসতে করতে, তাহলে কিন্তু তোমার problem তাও অনেক হত, তোমার অ্যাঁ মানে কি বলবো আ ওখানে ভীড়টা কেমন ছিল আগে বলো? ভীড় তো ছিলই, এখানে তো camp মানে তো বুঝতেই পারছ, অ্যাঁ ভীড় তো ছিল আর সারাদিন রেগে গেছে মোটামুটি. ও সারাদিন লেগে গেছিল? হম লম্বা line তো আর অ্যাঁ মাসে একদিন অ্যাঁ সময় নিয়ে করেছে, তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছ একাকার~ অ্যাঁ বা আশেপাশে গ্রামের যতগুলো লোক আছে মোটামুটি, যাদের যাদের সমস্যা তারা তো আসবেই আর যেহেতু camp বসেছে তো সেই ক্ষেত্রে হম ভীড় একটু ছিল তুলনামূলক ভাবে. হম সেটাই সেটাই, এবার ধরো আমাদের এই দিকে তুমি যেটা বলছিলাম যে এইদিকে যদি আসতে, তোমার সময়টাও যেত, টাকাটাও বেশি খরচ হত, তারপরে তোমার কি বলবো আর মানে এইদিকে যে ঝামেলাটা মানে line এ দাঁড়িয়ে থাকা, নাম লেখানো, নাম লেখানোটা তাও উম ঝামেলা না,

হম হম তা কিন্তু ঠিক. তো অ্যাঁ আমি বলছিলাম যে news কি দেখছো? news এতো আমি কিছুদিন আগে খবর টবর পেলাম যে অ্যাঁ হচ্ছে যে আধার card এর data leak হচ্ছে, তো এরকম নাকি কিছু খবর বেরোচ্ছে, তো তাহলে তো খুব অ সমস্যার বিষয় হয়ে গেল.

কারণ এইগুলো তো কোন না কোন একটা অ্যাঁ sever এ upload হচ্ছে তো অ্যাঁ সেখান থেকে নাকি sever অ্যাঁ থেকেই data leak হয়ে যাচ্ছে আবার আঁ মানে hacker দের কাছে চলে যাচ্ছে এইসব data. তো এখন হয়তো কোন না কোন অ্যাঁ মানে illegal activities এ হয়তো কাজে লাগাতে পারে এই data গুলো. তো এরকম একটা তো বিশাল একটা অ্যাঁ ভয়ের একটা ব্যাপার থেকে গেল. সেটাই সেটাই, তা বটে, ভয়ের একটা ব্যাপার. তো এরকম হলে তো তাহলে আধার card টাও একটা এ মানে কি ব্যাপার থেকে গেল যে একটা~ যে সুরক্ষার একটা ব্যাপার রেই কারণ আমাদের details আছে, details তো অনেক কিছু যদি এ~ এই সমস্ত data leak হয়ে যায়, তাহলে তো অনেক কিছুই করতেই পারে. সেটাই সেটাই মানে কি বলতো আধার card এর বিষয়টা বলতে গেলে কম করে আধার card থেকে আমাদের অ্যাঙ্ক~ bank এর account বলো বা বাজে কোন জিনিস বলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের আধার card এর সঙ্গে link রয়ে গেছে, তো সেটা যদি যায় data টা তাহলে কিন্তু যদি আঁ মানে যদি কোন hacker দের কাছে পৌঁছে যায়, তাদের কাছে bank আঁ ইন information বের করাটাও কোন একটা মুশকিল ব্যাপার না তাই না?

সেই দিক থেকে কিন্তু অনেকটা মনে হয় অ্যাঁ সাধারণ মানুষের পক্ষে, হম তো সেই দিক থেকে অনেকটা একটু মানে দুষ্কর ব্যাপার যেটাকে বলে. উম হম হম সেই ব্যাপারটা আছে আর অ্যাঁ থেকে বড় কথা হচ্ছে যে এই যে ম্যাঁ সরকার যে এই details গুলো রাখছে, collect করছে, হ্যাঁ আধার~ অ্যাঁ আধারের মধ্যেই সব কিছু, ও এখন আধার তাকে mandatory করে দিচ্ছে এন্ট~ আ মানে আধার ছাড়া কোন কিছু হবে না, বা আঁধারের মধ্যে আমাদের fingerprint থেকে শুরু করে, retina থেকে শুরু করে, হম ও যাবতীয় details থেকে শুরু করে, সব কিছুই পাচ্ছে. তাহলে hacker রা বা যদি অ্যাঁ উম মানে বাকি আর কি যারা এই সমস্ত উম চুরি করছে বা এই সমস্ত data গুলো leak করছে, তারা যদি পেয়ে যায় তাহলে তো তারা হয়তো অন্য দুর্নীতির কাজে হয়তো লাগাতে পারে, তো সেখান থেকে তো একটা ভয়ের একটা বিশাল বড় আঁ আতঙ্ক থেকে গেল. হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই, আর আমাদের দেশে যেইভাবে আধার card টাকে নিয়ে তোমার চর্চা আছে, তোমার কি এরকম কোন মানে উম জানা আছে বা এরকম কোন video দেখেছ যে মানে হয়তো অন্য দেশে আধার card টাকে নিয়ে মানে কি রকম চর্চা ওই দিকের মানুষের? উম আধার card তো, দেখো এখন অ্যাঁ foreign এ তো বিভিন্ন অ্যাঁ দেশের তো বিভিন্ন রকম একটা identity অ্যাঁ এ card একটা থাকে, তো আমাদেরও সেই রকমই ব্যাপার যে আধার card টাকে একটা national identity card একটা হিসাবে অ্যাঁ করতে চেয়েছে সরকার, হম বা এটা একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু যদি এইরকম খবর আসে যে অ্যাঁ সরকারি যেটা leak হয়ে যাচ্ছে বা অ্যাঁ দা~ data চুরি হচ্ছে, তাহলে তো মানুষের একটা আতঙ্ক থেকেই যাবে, আর এ এটার গুরুত্ব তো তাহলে তো কমতে থাকবে মানে মানুষ তো চাইবে না যে এ তাহলে এরকম যদি হয় তাহলে তো আমি আধার card টা বানাই কারণ আজকাল দেখা যাচ্ছে যে নাকি আধার card দিয়েই মানুষ টাকা তুলে নিচ্ছে bank থেকে fingerprint দিয়ে, আধার card থাকলেই হল কিছু লাগছে না. তো এটা তো একটা হম আলাদা রকম ব্যাপার হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বলেছ সেই দিক থেকে, কারণ হ্যাঁ আধার card এর বিষয়টা যেটা তুমি বললে আর একটা যে মানুষ আ মানে মানুষের কাছ থেকে আধার card টা~ সরকার উদ্যোগ নিয়েছিলে যে সাধারণ মানুষের জন্য আধার card টাই মানে তার নিজের personal একটা information হিসেবে থাকবে, তো সেই জিনিসটা দিক থেকে কি বলতো hacking এর যেই বিষয়গুলো তুমি বললে যে যদি এরকম করে হচ্ছে তো সরকারের তো একটা নিয়ম বা সরকার থেকে একটা তো তোমার আ criteria যেটাকে বলে, তো সেটা তো থাকবে না মানে আমাদের আধার card পুরোপুরি সরকারের কাছে generate হচ্ছে এবার সেখানকার মানে যে তোমার আ software দিয়ে হয় বা যেখা~ ওখানকার যেমন পরিষেবা, তো সেই দিক থেকে আমাদের মানে সেই আঁধার card গুলোকে যত্ন নেওয়ার ব্যাপারটা বা পরিপেক্ষিতা পুরোপুরি তো ওনাদের না? তো সেই দিক থেকে যদি এরকম হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কিন্তু দেখো সরকারটাকেও মেনে নিতে পারবে না এইভাবে আস্তে আস্তে তাই না? হম সে তো আছেই কারণ অ্যাঁ সরকারের বিশ্বাস অ্যাঁ যদি এন্ অ্যাঁ trust যদি ভেঙে যায়, বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে সরকার কি আর থাকবে? কারণ সাধারণ public সরকারকে বিশ্বাস করেই এই সমস্ত data গুলো কিন্তু দিচ্ছে. আজকে আমার অ্যাঁ যাবতীয় উম bank এর data থেকে শুরু করে সবকিছুর link যখন আঁধার card এর সঙ্গে যখন করতে হচ্ছে তাহলে হম এটা একটা অ্যাঁ মানে একটা বড় একটা অ্যাঁ ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে কারণ আঁধার card এর number মোটামুটি যা details আছে সব পেয়ে যাবে, কত~ কতগুলো account আছে ধরে রাখো যে হম আর কি কি করেছে না করেছে, কি কিনছে না কিনছে কারণ কোন কিছু একটা বড় কিছু কিনতে গেলে এখন আ দেখছি আয় আঁধার card টা লাগছে. তো হম আঁধার card টা একটা mandatory করে দিয়েছে এ যেহেতু আঁধার card এখন আ সরকার মান্যতা দিয়ে দিয়েছে. তো এই data রক্ষার অ্যাঁ তার দায়িত্ব কিন্তু সরকারের, সরকার সেখানে যদি অ্যাঁ বিফলতা হয় তাহলে অ্যাঁ তার ক্ষেত্রে তো মনে পুরোপুরি সরকারকেই দায়ী নেওয়া উচিত আমার মতে. সেটাই সেটাই আ মানে কি বলতো আমাদের দেশে বলতে গেলে কম করে তোমার যেই কানুন গুলো বল বাঁ আ এখানকার মানুষের যেই criteria টা বলো, তো প~ এখানকার কিন্তু যদি দেখতে যাও আর তুমি others এ মানে দেশের দেখতে যাও তো পুরোপুরি কিন্তু একদমই আলাদা, তাই না? আর কি বলতো মানে ওইদিকের যেই criteria বা ওই দিকের যে তোমার সবকিছু, পরিচালিত থেকে বা তাদের সরকারের দিক থেকে বলতে গেলে,